এখানে অনেক রকম রংয়ের টি-শার্ট শর্ট প্যান্ট ঝোলানো রয়েছে।

ডানদিকে একটি ছোট রাস্তা চলে গেছে।

এটি একটি ভিউ পয়েন্ট ।

পিছনের দিকে সবুজে ভরা বিশাল পাহাড়।

পিছনে ডানপাশে জলের বোতলের পেটি রাখা আছে।

পিছনের দিকে অনেকগুলো গাছপালা রয়েছে।

দোকানের ওপরে অনেকগুলো মদের ব্যানার লাগানো আছে।

ডানপাশে রুল পেনসিল আঠা রাখা আছে।

বাচ্চাটি সাদা রংয়ের একটি পাঞ্জাবী আর একটি নীল রঙের জিন্স প্যান্ট পড়ে রয়েছে।

বাগানের মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে।

ঘরের চারিদিকে অনেক গাছপালা।

দোকানের ডানপাশে ভিতরে একটি লোক বসে আছে।

হাসপাতালের ডানপাশে একটি এ_টি_এম রয়েছে।

একজন টোটো চালক বাইরের দিকে এগিয়ে আসছে।

ব্যক্তিটি কোট আর প্যান্ট পড়ে রয়েছে মহিলাটি শাড়ি পড়ে আছে।

ডানপাশে একটি মূর্তি রাখা আছে।

পিছনের দিকে কয়েকজন মানুষ দাঁড়িয়ে রয়েছে।

ব্যক্তিটি সাদা রঙের শার্ট আর কালো রঙের প্যান্ট পড়ে রয়েছে।

এখানে ফুটপাতে একটি জুতোর দোকান খুলেছে।

পিছনের দিকে কয়েকটি দোকানঘর আছে।

বাইরে সাদা আর নীল রঙের দেওয়াল।

একজন ব্যক্তি ক্যারাটের ড্রেস পরা ব্যক্তিকে ফুল দিচ্ছেন।

বামদিকে একটি টেবিল আর ছাতা লাগানো আছে।

অনেকগুলো আপেল থাক থাক করে সাজানো আছে।

এটি একটি রেল স্টেশনের ওভার ক্রসিং ব্রিজ ।

পুকুরের পিছনের দিকটা পাহাড়ের মত উঁচু।

জলের ওই পারে কিছু মানুষ বসে রয়েছে।

একটি স্টেজ -এর ওপর কয়েকটি ছোট ছেলে নৃত্য প্রদর্শন করছে।

এখানে একটি বড়ো ঘর রয়েছে।

এখানে নদীর ধারে একটি নৌকা দড়ি দিয়ে বাধা রয়েছে।

একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে এবং আরেকজন ব্যক্তি বসে ফোনে কথা বলছে।